এখানে কতজন লোক দাঁড়িয়ে আসে।

দোকানটির বিতরে সেলফের মইধ্যে জিনিস রাখা আছে।

এনে একটি চেয়ার রাকা আচে।

এখানে রাস্তার ওপর একটি কার রাখা আছে।

বিল্ডিংটির পেসোনে একটা গাস আসে ।

এখানে দুতিন জন সেলে বসে আছে।

ঘরটির নিচে টাইলস লাগানো আছে।

বিল্ডিংটির দেওয়ালে ও নিচে টাইলস লাগানো আছে।

এখানে একটি দুকান আসে দোকানটির বিতরে কতগুলো সাইনবোর্ড লাগানো আছে।

এখানে একজন পুরুষ ও মহিলা দাঁড়িয়ে আছেন।

দোকানটির নীচে টাইলস লাগানো আচে।

বিল্ডিংয়ের সামোনে কিসু গাস আসে।

দোকানটির সামনে গ্লাস লাগানো আছে দোকানটির সামনে সাইনবোর্ড লাগানো আছে।

দোকানটির ভিতরে ল্যাপটপ রাখা আছে।

ঘরটির নীচে নীল ও লাল রঙ্গের কার্পেট লাগানো আছে।